একানে একটি গর দেখতে পেয়েছি গরের ভিতরে কয়েকজন লোক বসে আছে।

দু'জন কাজ করছে একজন হাত বেঁধে আছে টেবিলে র উপরে --

গাসটাও দেখতে পেয়েসি একটি গাড়িও দেখতে পেয়েসি।

আসে পাশে একটি স্টিমারও লাগানো আসে উপরে একটি হোল্ডারও লাগানো আসে।

পাশে একটি নীল রঙ্গের রাঙ্গও দেখতে পেয়েসি।

একানে একটি গর দেখতে পেয়েসি।

এখানে একটি সাদা রঙের দেখতে পেয়েসি এখানে একটি টেবিলও আসে।

টেবিলের উপরে একটি বুতলও রাখা আসে পাশে ছুটো বড় গাসও আছে সবুজ রঙ্গের ।